c এবং c ++ এ function calls এর কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial function calls in ধরণ সম্পর্কে শিখব যেমন
call by value call by reference
এটি একটি উদাহরণের সাহায্যে করব
tutorial record করতে ubuntu operating system 1110 এবং
gcc ও g ++ compiler সংস্করণ 461 ব্যবহার করছি
ফাংশন call by value এর ভূমিকা দিয়ে শুরু করি
এটি ফাংশনে arguments পাস করার একটি পদ্ধতি
value দ্বারা ভ্যারিয়েবল pass করলে এটি ভ্যারিয়েবলের একটি copy তৈরী করে
ফাংশনে পাস করার পূর্বে
ফাংশনের ভিতরে arguments করা পরিবর্তন ফাংশনে একইরকম থাকবে
এটি ফাংশনের বাইরে প্রভাবিত হবে না
ফাংশন call by value এতে একটি program দেখি
আমি ইতিমধ্যে editor program লিখেছি আমি শুধু এটি খুলবো
এখানে আমাদের file name হল callbyval c
in program একটি সংখ্যার cube ঘনফল নিরূপণ করব code ব্যাখ্যা cube
এটি header file
এখানে int x নামক argument সাথে cube ফাংশন রয়েছে
এখানে আমরা x in ঘনফল নিরূপণ cube এবং x in মান return cube
এটি আমাদের main ফাংশন
এখানে আমরা n এর মান 8 দেই n একটি integer ভ্যারিয়েবল
তারপর ফাংশন cube call cube
এবং n এর মান of n এর ঘনফল print cube
এবং এটি return statement
program execute করি
আপনার keyboard ctrl alt এবং t কী একসাথে টিপে terminal window খুলুন
compile করতে লিখুন gcc space callbyval c space hyphen o space val enter টিপুন
লিখুন/val dot slash val enter টিপুন
এখানে প্রদর্শিত output হল cube of 8 is 512
এখন ফাংশন call by reference দেখব
এখন slides ফিরে আসি
এটি ফাংশনে arguments পাস করার আরেকটি পদ্ধতি
এই পদ্ধতি value এর মধ্যে argument এড্রেস copies করে
ফাংশনের ভিতরে arguments করা পরিবর্তন তাদের বাইরে প্রভাবিত করতে পারে
এখানে arguments পয়েন্টার type হিসাবে ঘোষিত করতে হবে
ফাংশন call by reference এর একটি উদাহরণ দেখি
লক্ষ্য করুন আমাদের file name হল callbyref c
এটি header file stdio h
তারপর swap ফাংশন রয়েছে
এই ফাংশন ভ্যারিয়েবলের মান অদলবদল করবে
a এর মান b তে এবং বিপরীতক্রমে সংরক্ষিত হবে
আপনি দেখতে পারেন যে ফাংশনে passed করা arguments পয়েন্টার type
এখানে integer ভ্যারিয়েবল t ঘোষিত করেছি
প্রথমে a এর মান t তে সংরক্ষিত হয়েছে
তারপর b এর then a then সংরক্ষিত হয়েছে
এবং তারপর t এর মান b তে সংরক্ষিত হয়েছে
এইভাবে মান অদলবদল হয়েছে
এটি main ফাংশন
এখানে আমরা i এবং j নামক দুটি integer ভ্যারিয়েবল ঘোষিত করেছি
তারপর আমরা user inputs রূপে i এবং j এর then নেই
ampersand i এবং ampersand j i এবং j এর memory এড্রেস দেবে
প্রথমে আমরা swapping এর পূর্বের মান print করি
তারপর swap ফাংশন লিখি
এবং তারপর swapping এর পরের মান print করি
এটি আমাদের return statement
এখন program execute করি
terminal ফিরে আসি
compile করতে লিখুন gcc space callbyref dot c space hyphen o space ref enter টিপুন
লিখুন/ref dot slash ref enter টিপুন
আমরা দেখি enter the values আমি 6 এবং 4 লিখব
প্রদর্শিত output হল before swapping 6 and 4
এবং after swapping 4 and 6
এখন একই program c ++ এ execute করা দেখি
আমার কাছে code রয়েছে চলুন এটি দেখি
এটি দ্বিতীয় program ফাংশন callbyreference
লক্ষ্য করুন আমাদের file name হল callbyref cpp
এখন code দেখি
এটি আমাদের header file iostream
এখানে std namespace ব্যবহার করছি
c ++ এ ফাংশন বিবৃতি একই
এখানে আমরা ampersand x এবং ampersand y হিসাবে arguments pass করি
এটি x এবং y এর memory এড্রেস দেবে
তারপর then অদলবদল করি
বাকি code আমাদের c code অনুরূপ
printf statement cout দ্বারা এবং scanf statement cin দ্বারা প্রতিস্থাপিত হয়েছে
program execute করি terminal ফিরে আসি
compile করতে লিখুন g ++ space callbyref cpp space hyphen o space ref1 enter টিপুন
লিখুন/ref1 dot slash ref1 enter টিপুন
এখানে এটি প্রদর্শিত হয়
enter values of a and b
আমি 4 এবং 3 হিসাবে লিখব
প্রদর্শিত output হল
before swapping a and b 4 and 3
after swapping a and b 3 and 4
আমরা tutorial শেষে চলে এসেছি
slides ফিরে আসি
সংক্ষিপ্তকরণ করি in tutorial শিখেছি
ফাংশন call by value
এবং ফাংশন call by reference
নির্দেশিত কাজ হিসাবে c ++ a call by value ব্যবহার cube সংখ্যার ঘনফল নিরুপন করতে
একইরকম একটি প্রোগ্রাম লিখুন
এই লিঙ্কে উপলব্ধ video দেখুন
এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়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
spoken tutorial প্রকল্প the
tutorials ব্যবহার করে কর্মশালার আয়োজন করে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
এটি ভারত সরকারের ict mhrd এর জাতীয় সাক্ষরতা mission দ্বারা সমর্থিত